আর এটা আমাকে লাগছে কোনো ফাঙ্কশনস আছে তা না এতো লাইটিং ।

ইনডিপেডেন্স ডে -টা সেলিব্রেট করছে।

এও দেওয়া হয় না ওই বইগুলো পড়তে আসে।

এখানে কিন্তু সাইলেন্স থাকতে হয়। কেন কি যদি পাশের লোকটাকে যেন বিরক্ত না হয়।

কেন কি কাঠের জালনা এখন বানানো হয়নিও।

করতে আসে। এখানে অনেকগুলো টুল দেখতে পাচ্ছি।

ল্যাপটপ -এর দোকান আছে তারপর আসুস -এর দোকান আছে। ওইখানে --

দশ বাই দশ এক গড়িয়াহাট রোড কলকাতা।

কফি কাপ একজন ধরে আছে। তারমধ্যে কফি আছে।

তারপর পাহাড় দেখতে পাচ্ছি। অনেক গাছপালা দেখতে পাচ্ছি।

এটা একটা বড়ো-ও মাঠ। এখানে লোকেরা খেলতে আসে ছেলেরা বা --

রাতেরবেলা অনেকজন হয়। ঠান্ডাকালে কক ব্যাট খেলে।

উম ছেলেদের আমি দেখতে পাচ্ছি খেলতে। একজন সাইকেল -ও চালায়--

এ দুজন ম্যাক্সিমাম বসা যায়। আর হেলমেট পরে বস--

ওইখানে চব্বিশ ঘন্টা লেখা আছে এটা দোকানের নাম হয়তো--

মাঠে সবাইকে খেলতে যাওয়া উচিত। অনেকজন মর্নিং ওয়াক -এও যায় মাঠে ।

সেফটি হেলমেট পরে এমনি সেফটি হেলমেট আ--

আলাদা আলাদা রকমের ফুল অনেক জিনিসের ইউস হয়। পুজো করতে অনেক।

তারপর স্টার সিমেন্ট -এর একটা পোস্টার লাগানো আছে।

থেকে ওই পাড়ে নিয়ে যাওয়া হয়। তারপর বড়ো বড়ো জাহাজ দেখতে পাচ্ছি।

ফুটবল -এর বা ক্রিকেট -এর লোকেরা আনন্দ নি --

ময়দানটা অনেক বড়ো আর মসজিদে মুসলিমসরা যায় ওদের ভগবান এইখানে--

দেখতে পাচ্ছি এখানে গিফট বাস্কেট ব্যাগ এই গুলো ঝুলছে। আর--

এই ব্রীজ -টা কত ভালো দেখতে লাগছে এই --

এটা একটা ফ্যাক্টরি আছে। এখানে লোকেরা কাজ করে থাকে ।

হানুমান আছেন। তারপর লোকেরা দাঁড়িয়ে আছে ।

একটা গাছও দেখতে পাচ্ছি যেটা অনেক ভালো।

একটা তিন তলার মতোন আমি বাড়ি দেখতে পাচ্ছি বা --